সময় যত যাচ্ছে সময় সময় যত যাচ্ছে পাল্টে যাচ্ছে সময় বুঝলে তো হ্যা তখন কি হতো দশ বছর পনেরো বছর পর হবে আমাদের তেল মাখাতে হবে একটুখানি পড়াশোনা করে তুই ভাবছিস যে পুরো তোর মর্জিতে করেবেন তাইতো সেরম ই বাপ্যার তা হচ্ছে তো আবার যদি একটা মেয়ে যদি পঁয়ত্রিশ ফুলে যায় যদি পয়সার মুখ দেখে নেয় ধরে কোনো একটা কাজ ও দেখেনিল ধরে যেকোনো একটা কাজ আসলে এই মেয়েদের মেয়েদের চাকরি বাকরির সুযোগ তা হয়ে গিয়ে না আস্তে আস্তে মেয়েদের পায়াটা আরো বেশি ভারী হয়েছে আগের দিন হাসপাতালে ধরো গিয়ে দেখলাম যে কটা ছেলে কাজ করছে সেখানে সব বেশির ভাগই মেয়ে কাজ করছে সে reception এ মেয়ে gate এ মেয়ে হম এখানে মেয়ে ওখানে মেয়ে সবিই মেয়ে মানে সেইযে মেয়েরা এতো চাকরি করছে বলেই না ছেলেদের চাকরির বাজার তা কিন্তু খারাপ আর একটা মেয়ে চাকরি করলে যেকোনো ছেলের দায়িত্ব নেবেনা সে সবসময় চাইবে আমি যদি বারো হাজার টাকা মাইনে income করি তাহলে হচ্ছে ওর ছেলে যেন ত্রিশ হাজার টাকা মেইন ইনকাম করুক এরম ছেলেকে আমি বিয়ে করবো উম সেই জিনিসটা ভালো ভাবে এসে গেছে বড় একটু কম করলেও মেনে নেবো সেই জিনিসটা করতে চাইনা হ্যা না না সেটাতো হচ্ছে না আর ঐ জন্যই তো সমস্যা বেড়েছে এখন ছেলেমেয়েরা ঠিকঠাক মানুষ হচ্ছেনা এবার গিয়ে ধরো যে ছলেমেয়াদের মানুষ করবে সন্তানদের সেজদি বাইরে বাইরে থাকে ছেলেমেয়েকে মানুষ করবে কে হ্যা এসময় কিন্তু কেও মানুষই করতে পারবেনা

খাওয়া দাওয়া করেছো হ্যা খাওয়া দাওয়া করেছি তুই যতই দামি স্কুল এ পড়ুক না কেন যায় অনেক পড়াশোনা করে নিগ কিন্তু গড়বড় হচ্ছে যে বাপ্ মা যে শিক্ষাটা দেবে সেটা অন্য স্কুল

ঠিকাছে শোনোনা আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নি নিয়ে যদি সম্ভব হয় ফোন করবো নাহলে আবার কালকে করবো ফোন ঠিকাছে কালকে তে তুমি এককাজ করো ওই রাস্তায় কথা বলা ঠিক নয় তুমি বাড়ি গিয়ে এসে তারপর কথা হবে তুই তাহলে খেয়ে নে কালকে যদি কোনো খবর আসে আমি বলবো তখন যা হবে সে বলবো positive হোক বা negative হোক দুটোই জানাবো খন। ঠিকাছে, রাখি হ্যাঁ, হ্যাঁ রাখো, Good night এই যে level সেই level কে break করেছেন নিচের দিকে যে last তিনদিনের এখেন এখানে আড়াই থেকে তিন হাজার point এর movement নিচের দিকে হয়েছে এবং sudden fall হয়েছে যেখানে budget আর একদিন বাকি আছে budget এর পরে যে movement টা হওয়ার কথা ছিল আপনারা অনেকেই মনে করেছিলেন তো দেখুন budget এর আগেই movement টা চলে এসছে এবং এই range যখনই break করেছে market এখান থেকে, এই range break করার পর একটা বড় movement নিচের দিকে হয়েছে এবং last অনেকদিন ধরে যারা এই channel এ যুক্ত আছেন তাঁরা জানেন যে আমি আপনাদের সঙ্গে বারবার share করেছি যে একটা train line এখানে draw করেছিলাম, এই train line এর এখানটা কিন্তু rejection নিয়েছে rejection নেওয়ার পরে নিচে fall হয়েছে এবং যারা অনেকদিন আগে থেকেই এই channel এর সঙ্গে যুক্ত আছেন যারা regular base এ channel এ video দেখেন তারা জানেন যে ব্যাঙ্গমূর্তিতে specially banking stock এ আমি আপনাদের সঙ্গে বারবার share করেছি ব্যাঙ্গমূর্তি থেকে দূরে থাকুন at least এ খানে নতুন করে কোনো investment বা positional training এখন নেবে না, specially PHU bank তো PHU ব্যাঙ্কের অনেকদিন আগেই PSUbank এর top তৈরী হয়ে গেছিলো এবং আমি আপনাদের সঙ্গে এটাও share করেছিলাম November মাসে December মাসে যেমনি হোক portfolio খালি করে দিন। portfolio খালি করার অর্থ হচ্ছে এখানে আমি নতুন করে entry নিচ্ছি না। আবার অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কোন sector এ investment করবেন আমি আপনাদের জন্য sector হিসেবে আমি আপনার যে stock share করেছেন সেক্ষেত্রে যদি আপ আপনাদেরকে দেখাই তো market এর যে correction এসেছে সেই correction এ কিন্তু আট IT sector এর participation নেই। এখানে দেখুন IT sector এর break out level এ ছিল এই level যারা lower level IT sector এর buy করেছেন investment purpose দেখুন এখান থেকে আপনাকে IT sector এ এখনো break out হওয়ার পরে আপনি এখন profit এই আছেন। But last কয়েকদিন ধরে মাস দু তিন দিন ধরে market এ যে fall এসছে, যেখানে সব থেকে বেশি participation যাদের আছে, সেটা হচ্ছে PSU bank, banking stock এই banking stock থেকে আমি আপনাকে বারবার দূরে থাকতে বলেছি banking stock থেকে দূরে থাকুন। দেখুন specially যারা Nifty bank এ trade করে সেক্ষেত্রে level এর আপনি trade করতে পারেন। বিভিন্ন level এর বিরুদ্ধে option chain trade নিতে পারেন but যখন আপনি swing training করছেন বা investment purpose যখন আপনি trade করছেন market এ entry নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে সঠিক সময়ে সঠিক sector analysis করা খুব দরকার। আগামী দিনে যেহেতু market এ event আছে, event event আহ budget event সব থেকে economy র সব থেকে বড় event এবং তারপরে সেইদিন তে যেদিন আমার এখানে budget আছে ওইদিনই USA আহ trade outcome আছে তো এই দুটো বড় event এর আগে মার্কেটে যে বড় movement হয়ে গেছে এখান থেকে আপনি কিভাবে trade করতে পারেন আগামী দিনে next week এর market movement কেমন হতে পারে, দেখুন world market এর কথা যদি বলি দেখুন world market কিন্তু আমাদের market এ যে fall আছে শুধুমাত্র Indian market এ এই fall টা এসছে। অন্যান্য market যদি দেখেন যেটি US market দেখে দেখুন US এর Dow Jones almost breakout level এ trade করছে এবং last যদি এক সপ্তাহ ধরে দেখেন Dow Jones এক সপ্তাহ দেখেন যে একটা movement হয়েছে positive movement Dow Jones যখন চৌত্রিশ হাজার ছশো এই লেভেলের উপরে যখন cross দিতে start করবে thirty four thousand six hundred এর উপরে যখন start করবে that means সেখান থেকে ওপরের দিকে movement হতে পারে then সেখানে confirmation আসবে

positive rate করেছে এবং almost breakout level এ আছে। তো যদি বারো হাজার দুশোর উপরে trade করতে start করে closing দিয়ে এ level এর উপরের দিক trade করতে start করে that means এটা positive buyer touch করবে এই সবগুলো যা আমি share করছি আপনাদের সঙ্গে এগুলো first february রির পরের যদি এই level এর উপর trade করতে start করে ঠিক আছে? এবং যদি আপনি russell to two thousand দেখেন, russell two thousand হচ্ছে USA small যে company গুলো আছে সেই small company two thousand small tab company index russell two thousand আমি আগেও আপনাদের সঙ্গে share করেছি তো russell two thousand economic এর represent করে economic condition কেমন চলছে, তো এখানেও এর break out level এ trade করছে lower level থেকে দেখুন এখানে multiple restaurant level এর উপরে trade করছে। তো এই level এর উপরে যেখানে যেমন trade করছে উনিশশোর উপরে nine nineteen hundred এর উপরে trade করাটা খুব দরকার যদি এর উপরে থাকে সেক্ষেত্রে আগামী দিনের আমরা positive movement দেখতে পাবো। দেখুন World market এ যদি positive movement চলতে থাকে আপনার budget বা FMC meeting আহ FMC outcome এর পরে সিনেমাটা market এর lower level থেকে recovery আমরা দেখতে পারি। আমাদের market টা আমি discuss করবো, এর সঙ্গে সঙ্গে যদি আপনি আহ China market দেখেন বা Hong Kong market দেখেন তো সেই market গুলো কিন্তু higher level এ trade করছে that means আমরা যে last কয়েকদিন ধরে একটা market এ তৈরী হয়ে গেছিলো যে Indian market

যে big player big player মানে হচ্ছে FII যারা foreign institute investor তারা কিন্তু আমাদের market তে money withdrawal করছে এবং অন্য market এ তারা money আহ নিয়ে যাচ্ছে। তো that means আপনাকে একটা জিনিস বুজতে হবে যে market এ normal যে psychology, normal psychology that means, সবাই যেটা market এ trade করে সেটা market এ হয় না। আমি আপনাদেরকে share করেছিলাম যে nifty যে level এ আছে, one day candle এ যদি দেখেন এখানে double bottom pattern তৈরী করে উপরের দিকে movement হচ্ছে। এইসব আমি আপনার সঙ্গে discuss করেছিলাম যে এখান থেকে সবাই double button দেখছে double button দেখছে।

market এ একটা correction আসতে পারে এবং market এ এখান দিয়ে যদি উপরের দিকে movement হয় আমরা inter এ basis এ এখান থেকে long করতে পারি but addressable long নয়, portfolio আমি খালি করেছি thirty, Forty, fifty percent

trending movement পাঁচশো হাজার, দেড় হাজার point এর trending movement আমি নেওয়ার চেষ্টা করি এবং নিয়েছি আপনাদের সঙ্গে share ও করেছি but যদি November মাসে আপনি দেখেন, NovemberDecember মাসের এই সময়টাতে nifty seventeen thousand eight hundred eighteen thousand এর level, এই level এর উপরে যখনই nifty গেছে আপনাদের সামনে বারবার suggest করেছি যে এই জায়গাতে আপনি যদি long করেন তাহলে তে long করুন। Small quantity তে trade করুন। অল্প target নিয়ে বেরিয়ে যান। আপনি পে positionally এ আপনি investment করতে চান, investment করার সময় এখন নয়। এই জায়গাতে investment করার সময় এখন market দেখুন, দুমাস তিনমাসের মধ্যে market কিন্তু seventeen thousand six hundred important level break করে তার নিচে trade করছে আপনার portfolio যদি দেখেন যে sector গুলো over perform করছিল banking sector যেখানে top এ ছিল সেই top থেকে banking sector এখন সব থেকে under perform হয়ে গেছে এবং দুদিনে যদি দেখেন PSU bank এ ten percent fall এবং higher level এ যদি দেখেন PSU bank এর একটা বড় correction এই channel টা তৈরি করেছিলাম এই কারণে আপনাদেরকে educate করা আপনাদেরকে learning দেওয়া যাতে market এ proper knowledge নিয়ে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ কয়েকজন হয়তো market টা একটু শিখেছেন, আমাকে জানিয়েছেন কিছু class চলে আমার সেই class এর মাধ্যমে কিছু আহ মানুষ শিখেছেন, তারা কাজ করছেন market এ । At least তারা তাদের loss টাকে অনেকটা কমিয়ে profit এর দিকে এগছেন এবং তিনজন group এ যারা আছেন তাদের মধ্যে maximum আমার student আমার যারা class করেছেন তারাই এখানে আছে।

পারেন। তো দেখুন আরো কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে share করছি, regular basis এ video আসবে না, আগামী দশ পনেরো দিন। তো আমি চেষ্টা করছি market এ structure আপনাদের সঙ্গে discuss করতে market con conko condition এ market এখন আছে এবং এখান থেকে আগামী দিনে আপনি কিভাবে trade করতে পারেন ভিডিও তে বড় হতে পারে, video পুরো দেখুন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আপনারা যারা video দেখছেন তারা অবশ্যই ভিডিওতে like করুন, share করুন comment করে জানান ভিডিও কেমন লাগলো তাহলে আগামী দিনে আমি আপনাদের জন্য এই ধরনের video আনতে পারবো। সেক্ষেত্রে আমার video বানানোর ইচ্ছা video বানানোর motivation আরো বাড়বে। দেখুন যদি India থেকে আমি license share করেছি আপনাদের সঙ্গে India huge যদি দেখি একদিনে twenty percent India এর fees উঠে গেছে।

বারো তেরো চলে এসেছিল সেখান থেকে উপরে গেছিল নিচে এসছে এবং দেখুন last যদি দেখেন eleven, twelve থেকে India bridge এখন চলে গেছে eighty এবং percentage well যদি দেখেন এটা মোটামুটি thirty, thirty five percent এর movement হয়ে গেছে last চার পাঁচ দিনে। interview যখন হয় generally যখন event আসে big event বাজেটের আগে India ঠিক shoot up করে, এভাবে বাড়ে। India fees যদি ওপরের দিকে বাড়ে, industry টা specially ভিডিও বানিয়ে আপনি ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। I button এ click করে video link পেয়ে যাবেন নিচে description মানে পেয়ে যেতে পারেন অথবা আপনি play store এ গিয়ে এই video পেয়ে যাবেন এই channel আরো অনেক learning বিষয় আছে যেগুলোর থেকে আপনি শিখতে পারেন, prize and technical option, future এবং সেগুলো থেকে আপনি অনেক free of cost অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন. এবং trading এ এগুলো আপনার help করবে তো দেখুন এখানে যদি আহ India এর উপরের দিকে বাড়ে India base বাড়ার অর্থ হচ্ছে simple India base বাড়ার অর্থ হচ্ছে এখানে share বাড়ছে। Share বাড়ছে মানে উপরের দিকে যদি movement হয় তখন যদি India base বাড়ে that means সেখানে উপরের দিকে যে movement হচ্ছে সেখানে ভয়ের সঙ্গে সঙ্গে movement হচ্ছে। India base যদি নিচের দিকে পরে, India sorry market যদি নিচের দিকে fall হচ্ছে এবং India base shoot up করছে that means market এ যে fall টা হচ্ছে সেটা panic fall হচ্ছে। Panic fall মানে সেখানে ভয়ের সঙ্গে সঙ্গে fall হচ্ছে। তো যাই হোক এখান থেকে India base আমরা দেখেছি twenty percent নিচের দিকে উপরের দিকে movement হয়েছে এবং সেখানে option এর premium যার দাম হওয়া উচিত দেড়শো টাকা তার দাম এখন হয়ে গেছে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা। এই জন্য আমি last দিন প্রায় দুটো আড়াইটে, তিনটে বিভিন্ন সময়ে আমি premium group এ share করেছিলাম যে এই সময় কিভাবে আপনি option trading করতে পারেন। factor আমি share করেছিলাম। তো দেখুন এখান থেকে India এর যে situation গুলো দাঁড়িয়ে আছে, যদি কেউ previous day call buy করে থাকেন, put buy করে থাকেন, যদি nifty fifty point open হয় দু খানা factor আমি share করেছিলাম । সেক্ষেত্রে আপনি profit করতে পারবেন না আর যদি আপনি call buy করেছেন nifty fifty point হয় তাও দেখবেন আপনার premium কমে গেছে, option এর premium এবং যেরকম যদি আপনি put buy করে থাকেন ইত্যাদি নিচে open হয় সেক্ষেত্রে আপনি option এর premium কিছু পাবেন না। that means আস্তে আস্তে এটা compressed হবে। এটা তো আপনি এখান থেকে আগামী

strictly mention করেছিলাম যে এই level এর নিচে আমরা food by করবো, আমরা call তো কখনোই buy করবো না এখানে nifty তে সতেরো হাজার আটশো ষাটের নিচে আমি food buy করবো. এবং এখান থেকে নিচের দিকে আমরা

SBI bank এর তো আপনারা অনেকেই জানেন যে SBI bank এ সেদিন result announce হয়েছিল তারপরে SBI bank এ সবথেকে আহ bank আছে সব bank এর মধ্যে সব থেকে ভালো result সব থেকে বেশি result করে জানতে পারে মানুষ তারপরে সেই যে high তৈরি করেছিল আমি আপনাদের mention করেছিলাম এই high যতদিন না কাটবে এই high এর উপরে যতদিন না trade করতে start করবে ততদিন পর্যন্ত এ কোন trade নয়। দূরে থাকুন তো দেখুন এখানে SBI bank সেই ছশো-কুড়ির level থেকে পাঁচশো-পঁচিশ একশো বারের নিচে আমরা দেখেছি এবং এই দেখেন twenty percent এর মতো fifteen twenty percent এর ফল আমরা SBI bank এ দেখছি। SBI bank এর আমি আপনাদের সঙ্গে share করেছিলাম যে যে ছশোর নিচে যতক্ষণ থাকবে তখন weakSBI bank তখন ওই ছশোর নিচে থাকলে SBI bankweakSBIbankbuy করতে যাবেন না। positional বা swim training purpose যারা এখানে trade করেন তাদের ক্ষেত্রে mainly এই suggestion গুলো ICICIbank এ আমরা দেখছিলাম যে উপরের level থেকে continue নিচের দিকে fall হচ্ছিল আমি আপনাদের সঙ্গে লেবার level share করেছিলাম তার নিচে যখনই ডেট তারপর দেখুন ICICI bank এর result ভালো হওয়ার পরেও perform করেনি last video তে share করেছিলাম যে market এ যে উপরের দিকে movement হচ্ছে bank speed specially সেটাকে hold করাচ্ছে কে নিয়ে যাচ্ছে উপরের দিকে? একটাই stock ছিল সেটা হচ্ছে HDFC bank দেখুন HDFC bank যদি দেখি HDFC bank টি একমাত্র bank

আর ও important বিষয় আপনই দেখেন Axis Bank দেখুন, Axis Bank এর ক্ষেত্রে ও হয় that is result ভালো হওয়ার পরেও hold করতে পারেনি আর ওয়ালেকুম সালাম বন্ধু কেমন আছ তুমি? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলল্লাহ আমিও আছি মোটামুটি অনেক ভালোই আছি। তারপর তোমার খবর কি শুনলাম তুমি নাকি অসুস্থ হয়েছিলে কিছুদিন আগে এই ঠান্ডার কারণে? হুঁ কিছুদিন আগে একটু অসুস্থ ছিলাম এখন হ্যাঁ কিছুদিন আগে একটু অসুস্থ ছিলাম মোটামুটি এখন সুস্থ আছি। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো তোমার কি হইছিলো? মানে কি সমস্যা হইছিলো তোমার? আমার জ্বর ছিল তারপরে ঠান্ডা ছিল, কাশি ছিল, কাশির সাথে গলা ব্যথাও ছিল। ও অনেকগুলান সমস্যা একসঙ্গে তোমায় চাপি ধরছিল। হুঁ তারপর অনেক weak ও ছিলাম। মাথা ঘুরতে থাকতো এই সবই। ও আচ্ছা তো এইটা মানে কত দিন থেকে ছিল এটা? প্রায় ছয় দিনের মত । ও তো তুমি কি হঠাৎ করে বেশি ঠান্ডা লাগাই ছিলা? না normally তো এরকম না just বাহিরে যাওয়া হয়, coaching এ যাওয়া হয়, college এ যাওয়া হয়। এইসবের মধ্যে একটু বাতাসে ঠান্ডা লাগি গেছিল আর কি। তো ঠান্ডার থেকে না ঠান্ডা লাগে নাই first এ গলা ব্যাথা ছিল। গলা ব্যথা থেকে কাশি হয়েছিল এরপরে জ্বর চলে এসেছিল। ও তো তুমি তো মানে অসুস্থ হইলে বেশি মানে ইয়া তুমি তো অসুস্থতা সহ্য করতে পারো না

মোটামুটি বেশ কষ্টই হয় আমার মতে জানা মতে। হ্যাঁ অনেকটা কষ্ট ই হয়েছিল। এখন সুস্থ আছি। ও তো মানে তোমার অসুস্থতার থেকে সেরে উঠলা কিভাবে? মানে কোন ডাক্তারকে দেখাই ছিলা অথবা কি কি ওষুধ খাইছিলা তুমি? First এ শুরুর দিকে ভাবছিলাম এমনিতে normal ই। তার জন্য গরম পানি খাচ্ছিলাম একটু safely চলাফেরা করছিলাম। বাড়ি দেখলাম দুই দিন হই গেছিল গা, তারপরে ও কোন একটু মানে কোন পরিবর্তন আসে নাই তারপর আমাদের এখানে ডাক্তার মামু আছে উনার কাছে গিয়েছিলাম তো উনি কিছু test দিছিলেন। আচ্ছা। উনি কিছু test দিছিল test গুলা করাইছি। Then ওই অনুসারে উনি বলল তেমন জরুরি কিছু না just এখন weather change হচ্ছে গরমে ঠান্ডা mix করতেছে এসব কারণে অসুস্থ হয়েছি যেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ।

Normal ওষুধ আমরা সাধারণত যেভাবে যে ওষুধগুলা খাই খুব normal কিছু ওষুধ দিছিল। আর আরেকটা antibiotic দিছিল। যাই হোক ওইটা সাত দিনের course ছিল তো ঐটা খাইলাম তো দুই এক দিন পর থেকে দেখলাম আস্তে আস্তে, Recover হচ্ছিল, ওষুধ খেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে ছিলাম। এইসব ই। তারপর কি যেন বলে শীতের সময় অনেকেরই ঠান্ডা লাগলে pneumonia হয়। তো এইটা বেশি বিশেষ করে বাচ্চাদের এবং মোটামুটি যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। তো তোমার ও কি এরকম pneumonia হওয়ার কি আশংকা ছিল অথবা নাকি ছোটবেলায় তোমার pneumonia হয়ে গেছিল?

কিছুদিন আগে আমাদের একটা বাচ্চা আত্মীয়র মধ্যে ওর normally একটুখানি জ্বর ছিল, ঠান্ডা টান্ডা কিছুই ছিল না, normally একটু জ্বর ছিল দুইদিন তো আমরা সাধারণত বা আমরা অসুস্থ হলে মাত্র সাথে সাথে ডাক্তারের কাছে কেউই যায় না।

তো দুইদিন হম দুইদিন তো দুই দিন ছিল তখন ছোট বাচ্চা ওর এগারো মাস বয়স ছিল তো দুই দিন ছিল যখন মানে দুই দিনের দিন রাত্রে বেলায় ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ডাক্তারে কি কইছিল বলল যে test দিছিল বলছিল test করাই আনতে তখন রাতে আটটা বাজছিল তো next দিন ওকে test করাই ছে করাই তারপরের দিন এরপরের দিন report দিয়েছিল

তারপরে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিল তখন মানে ওর অনেক অবস্থা খারাপ ছিল ওকে immediately medical এ করতে বলছিল যখন হাসপাতালে ভর্তি করছিল তখন মানে ওরা বলতেছে এটা pneumonia হয়ে গেছিল গা।

আচ্ছা আচ্ছা। তারপর যে যখন মানে ইয়াতে যখন অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল যখন ওকে medical ভর্তি করা হয়েছিল তখন মানে ও ও কোনমতে নিঃশ্বাস নিতে পারতেছিল না। ওকে দিচ্ছিল যেমনি মানে খাওয়া দাওয়া কোন কিছু তো করতে পারতেছিল না একদম নিঃশ্বাস ই নিতে পারত না just ওর pulse চলতে ছিল এছাড়া ও কোন response করতে ছিল না।

হুঁ এর পরের দিন মারা গেছে। ও ভয়ংকর রোগ একটা বাচ্চাদের জন্য। আর আমাদের দেশের মানুষরা না এখনও ওরকম ভাবে সচেতন হয়ে উঠতে পারে নাই। হুঁ। না মানে pneumonia তো এটা মানে আগের থেকে এটা বুঝতে পারে না। ভাবে যে এটা সাধারণ জ্বর সর্দি এরকম ভাবে। হুঁ। আর এমনিতে ছোট বাচ্চাদের ঠান্ডা সব সময় লাগেই থাকে। ওদের একটু পানি বেশি দিয়ে গোসল করাইলে বা একটু খানি floor এ বসে খেললে এরকম খালি পায়ে হাঁটলে ওদের এমনিতে normally ঠান্ডা লাগেই থাকে। হুঁ হুঁ । এরকম বাচ্চাদের শীতের সময় একটু বেশি কাপড়চোপড় শীতের কাপড় চোপড় বেশি পরানো উচিত এই ঠান্ডার থেকে বাঁচার জন্য।

না তোমাদের ওদিকে চট্টগ্রামে তো মানে ঠান্ডা বোধহয় একটু বেশিই পড়ে। আমাদের উত্তরাঞ্চলের মতো বোধহয় ঠান্ডা তোমাদের চট্টগ্রাম অঞ্চলেও।

ঠান্ডা তেমন নাই? না আমাদের এখানে বেশিরভাগ শহর এলাকা তো তা এখানে গ্রাম অনেক না গ্রাম সাইডের দিকে পড়ে বলতে গেলে এখানে গ্রাম সাইডে কম বলতে গেলে অনেক কমই তো এখান দিয়ে হালকা-পাতলা পরে but শহরের দিকে একদমই নাই। যেমন কি এখানে কিছুদিন আগে প্রচুর গরম ছিল। গরমে আর ঠান্ডার mix এ মানুষ প্রচুর অসুস্থ হয়েছিল যার ফলে আমিও অসুস্থ হয়ে পড়ছিলাম ঠান্ডা তেমন নাই এমন আজকে দুদিন ধরে সারাদিন গরম থাকে রাতের শেষ ভাগের দিকে যা একটু ঠান্ডা লাগে। তো কি গরমের জন্য কি ফ্যান চালাও নাকি রাতের বেলা? হ্যাঁ ফ্যান ছাড়িই ঘুমাইতে হয়। ও তার মানে ঢাকার মতো তোমাদের চট্টগ্রামেও গরম তার মানে?

হুঁ ও আচ্ছা আমাদের উত্তর অঞ্চলে এরকম নাই বলা যায় উত্তরাঞ্চল অনেকটা পরিচ্ছন্ন আর এখানে আবহাওয়া সব সময় মানে আবহাওয়া যেটা situation সেটা সব সময় হয় শীতে যদি শীতের দিনে শীত থাকে বৃষ্টির দিনে বৃষ্টি থাকে। এগুলা মোটামুটি আমাদের উত্তরাঞ্চলে থাকে। না এবারে আমাদের এ, আমাদের এবার এরকম হয় নাই আমাদের এখানে এবার প্রচুর গরম পড়ছিল একদম প্রচুর প্রচুর প্রচুর ই গরম পড়ছিল বর্ষা তেমন ছিলই না । মনে করো দশ পনেরো দিনের মতো বর্ষা ছিল এছাড়া বর্ষা ছিলই না। এরপরে শীতের মধ্যেও গরম পড়তেছে শুরুর দিকে আবার এক সপ্তাহ প্রচুর শীত পড়ছিল তারপরে আবার গরম আবার গরমের মধ্যে দুই দিন বৃষ্টি ও হয়েছিল। এরকম আর কি। মানে আবহাওয়াটা সঠিক সঠিক সঠিকভাবে তোমাদের ওদিকে থাকতেছেনা। মানে আমাদের এখানে যে আবহাওয়াটা সেই আবহাওয়াটাই আমরা feel করতে পারি। হ্যাঁ কারণ কি এখানে হ্যাঁ কিন্তু আমরা এখানে পাই না তেমন কারণ কি এখানে গাছপালা কম তার জন্য আবহাওয়াটা ঠিক থাকে না দূষণটাই বেশি থাকে যার জন্য ঋতুগুলা ও ঠিক,

আচ্ছা তারপরে তোমাদের আশেপাশের শীতকালীন আর

কি অবস্থা? এই তো আলহামদুলিল্লা আমার শরীর তেমন অসুস্থ হয় নাই তবে তোমার শীতের প্রথম দিকে যখন একটু গরম থেকে ঠাণ্ডার দিন আস্তেছিল সেই সময় একটু আমার হয়ত শুকো কাশি শুকো কাশি হইছিল। যেটা weather change এর কারনে আমার হয়ে থাকে। ও। তা তুমি কি তোমার routine daily খাবারের chart টা maintain করে চলো? তো খাবার না আমার তেমন maintain করা হয়না হয়ত দেখা যায় সকালের খাবার দুপুরে খাইতেছি দুপুরের খাবার রাতে আর খাবারের তালিকা তেমন maintain করা হয়না হম কারন আমি ডাক্তারের কাছে যখন গেছিলাম তখন ডাক্তার আমাকে advise দিছিল মানে আমাদের

আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন ডাক্তার তখন ডাক্তার আমাকে advise দিছিল মানে আমরা যেভাবে চলাফেরা করি মনে কর আমরা সারাদিন বাহিরে থাকি কাজ করি কোন না কোন ভাবে আমরা নিজেকে active রাখার চেষ্টা করি তাই না? এগুলা লিয়া আম আমরা মনে কর ওভাবে exercise হয়তো বাড়ি করি না exercise টা আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু আমরা হয়তো বা কেউ exercise করিনা কিন্তু আমরা যেভাবে কাজ করি বা বাহিরে যাই মনে করো তোমরা চাকরি করতেছো চাকরিতে যাচ্ছ আমরা কলেজে যাচ্ছি বা হাঁটা করতেছে এবার আমরা যেকোনো ভারী কাজ করি হালকা কাজ করি আমরা যে কাজ করার করতেছি সেগুলো মাধ্যমে আমাদের শক্তি আমাদের শক্তিটা অপচয় হচ্ছে সেটা ঠিক রাখার জন্য আমরা নিজেদের কে বিভিন্ন রোগের সাথে আমাদের মানে রোগের সাথে লড়ার জন্য আমাদের যে শক্তিটা প্রয়োজন যে immunity টা প্রয়োজন যে protein শর্করাগুলো আমাদের দরকার সেটা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখার দরকার না হলে আস্তে আস্তে আমরা এখনো হয়তবা এটা বুঝতে পারতেছি না কিন্তু আমাদের শরীরের ভেতরে আস্তে আস্তে এগুলা পরবর্তীতে একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াবে এগুলার ঘাটতিটা রয়ে যায়গা যার কারনে আমরা অনেকটা দুর্বল হয়ে যাই সামান্য অসুস্থতা বা জ্বরে কাশিতে আমরা অনেকটাই দুর্বল হয়ে যাই।

হুঁ কারণ কি দেখো আমরা হয়তোবা কখনো মাছ খাচ্ছি কখনো মাংস খাচ্ছি এই week এ মাছ খাইলে আর মাংস খাচ্ছি না ওই week এ মাংস খাই গরুর মাংস খাইলে মুরগি খাচ্ছি না মুরগি খাইলে মাছ খাচ্ছি না মানে আমরা কখনো chart টা maintain শর্করা জাতীয় খাবার খাইতেছি তো আমিষ বাদ যাইতেছে আবার আমিষ খাইতেছি তো শর্করা জাতীয় খাবার বাদ যাইতেছে এইটা একটা মে ইয়া মানে এটার কারণে মানুষের বিভি বিভিন্ন অসুখ হইয়া যায় মানে এইগুলার অভাবের কারণে তারপরে যেমন দেখো আমাদের অনেক সময় আমরা দেখি আমাদের skin tone একটা খুস্কো খুস্কো types এর হয়ে যায় বিশেষ করে শীতকালে এমনটা বেশি হয়

তারপরে আবার আমরা দেখি আমাদের skin এ অনেক ধরনের problem হয় মুখে অনেক pimple বের হয় তারপরে অনেকের পর ডাক চোখের নিচে কালো spot পড়ে যায় তো আমরা ভাবি কি আমরা একটু ঘুমাই নাই রাতে বা tension করছি বা পেট কোন কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি তার জন্য আসলে এসব না

তারপরে দুগ্ধ জাতীয় খাবার গুলো স্নেহজাতীয় খাবার গুলা এগুলা মনে করো আমরা দুধ ডিম হয়ত আমরা regular খাইতে চাই না। অন্যান্য খাবার খাইলেও আমরা দুধ ডিম এগুলো regular খাইতে চাই না তো এই ঘাটতি গুলো আমাদের শরীরে রয়ে যায় তারপরে যেমন কি আমরা ফলমূল ও তেমন খাইতে চাইনা।

আর ফলমূল খাইলে মনে করো আপেল আর তারপরে কমলালেবু এগুলো আমরা regular খাওয়া হইলেও অন্য ফলগুলা খাওয়া হয় না এগুলো আমাদের শরীরে অনেকটাই প্রয়োজন যেটা আমরা করি না তার কারণে

যেমন কি ধরো যেমন কি ধরো গ্রীষ্মকালে হ্যাঁ গ্রীষ্মকালে অনেক ফল বের হয় কিন্তু আমাদের যেটা প্রিয় আমরা শুধু সেটাই খাই। এটা একটা major problem দেখা যায় যে একটা অনেক বেশি নিতেছি আমাদের শরীরের জন্য অতিরিক্ত হইতেছে আবার আর একটা নিতেছি না সেটা আমাদের শরীরের ঘাটতি সৃষ্টি হইতেছে। যেগুলো আমরা এখন বুঝতেছি না পরবর্তীতে এটাই আসলে সমস্যা কর হইবে যাইহোক জানি ভালো লাগতেছে যে তুমি তোমার খাবারের প্রতি যথেষ্ট মানে এখনো পর্যন্ত ঠিকঠাক মতই খাওয়া-দাওয়া করতেছে এবং অসুস্থ হওনি। শরীরকে সুস্থ রাখার জন্য শুধু খাবার খাইলেই হবে না সব ধরনের খাবার খেতে হবে সেটাই সব ধরনের খাবার খেতে হবে নিয়মিত শরীর চর্চা করতে হবে আর সর্বদা আবহাওয়ার প্রতি সচেতন থেকে আমরা আবহাওয়া অনুযায়ী মানে season অনুযায়ী আমাদেরকে শরীর শারীরিক ব্যবস্থা নিতে হবে। যেমন শীতকালে যথেষ্ট শীতের পোশাক পরা এরকম আর গরম কালে যথেষ্ট পরিমাণ পানি খাওয়া এসব আমাদেরকে হচ্ছে মানে রি রি ঋতু অনুযায়ী নিতে হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে রাখতে হবে। হম হম তারপর তোমার অবস্থা বলো তুমি কি শীতের শরীরের যত্ন নিতেছো ঠিকভাবে?

তুমিও ঠিকঠাকভাবে তোমার যত্ন নিবা যাতে করে এই শীতে তুমি অসুস্থ হইয়া না পড়ো। আচ্ছা ঠিক আছে আমি নিব যত্ন নিব শরীরের ব্যাপারে ঠিক আছে তোমার সঙ্গে কথা পরে আবার হবে কথা হবে ঠিক আছে এখন তাহলে রাখতেছি।

কি খবর তোর?